হ্যাঁ মাছের চাষও হয় বিভিন্ন ধরণের মাছের চাষ হয় বাঁকুড়া তে তো অনেক পুকুর আছে আমাদের আমার পিসির নিজের আমার পিসির পুকুর আছে দুটো ওই খানে মাছের চাষ হয় তো খুব দারুন এতো ভাল লাগে দেখতে না খুব সুন্দর লাগে পুকুরের সামনে বসথাকলেই মনে হয় যে চলো মাছ ধরি বা কিছু ধরতে তো পারিনা কিন্তু তাও চেষ্টা তো মানুষ করছে কি মজা লাগে ওটাই ধরতে হয়তো আমরা পারবো না একটা বা একটা মাছ নাও উঠতে পারে কিন্তু তাও ওটা থেকেও মজা লাগে যে না ধরবো সেই রকম যারা farmers যারা কাজ করে তাদের হ্যাঁ কত কষ্ট হয় কত কষ্ট করে চাষ করে সত্যি কারের ওদের চাষেই আমরা পুরো বছর টা খেয়ে থাকি হ্যাঁ আর ওদের জন্য ই আমরা বেঁচেও আছি

চাষ না করে তাহলে আমাদের জীবনের অর্ধেক টা মূল্য নেই কেন কি যারা শহরে থাকে তাদের জন্য তো চাষ করা মানে একটা অনেক বড়ো বেপার আর হ্যাঁ যারা গ্রামে থাকে তারা বুজবে ই এই জিনিসটা চাষ করাটা আমাদের মনে হয় যে চাষ করাটা কোনো বেপার নই কিন্তু আপনি যদি কোনো দিন গিয়ে আপনি যেহেতু বলছেন আপনার বাড়ি বাঁকুড়া তে তো দেখেছে দেখেছেন হয় তো যে অনেকি কষ্টের কাজ এটা ও চাষ করাটা মানে প্রচুন্ড কষ্ট ধান চাষ করা কম কষ্ট ওগুলোতে সারা রোদে ওরা বসে বসে ধান চাষ করে তার পরে পানি ফল আমি যখন ট্রেনে যায় তখন আমি দেখেছি পানি ফলের চাষ

ও জলের ভেতরে ঢুকে গেলো দিয়ে ওখান থেকে ওরা পানি ফল ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসে মানে ওটা আপনি না দেখলে বুঝ্তে পারবেন না যে কত কষ্ট খওয়ার বেলায় তো আমরা খুব সস্তায়

কত কষ্ট সেই পরিমানে দাম টা অনেক কম হ্যাঁ বলুন বলছি আমরা যে পরি ভাবি যে এটার এতো দাম কিন্তু ওরা যে মেহেনত করে সে হিসাবে দাম কিছুই পায় না হ্যাঁ ওদের পরিশ্রম level টা অনেক বেশি যে যেই দাম টা তে আমরা খায় ওই দামে কিছু হয় না ওর থেকে ওদের অনেক বেশি পরিশ্রম উম যেমনি এবছর ও আলু চাষ হয়েছে তো আমার ব আমার মেসোমশাই চাষ করেছে উনি মানে এতো এবছর আলু চাষ হয়েছে যে ওদের দাম মানে যেই খানে উনি বিক্রি করবেন ওই খানে দাম ও পাচ্ছে না ওই জন্য উনি পুরো আলু এক বছরের আলু পুরো cholesterol এ রাখা হয়েছে তাই ফোন করেছিল আমাদের কে বলতে বলতে এতো কষ্ট করে আমরা চাষ কোরি কিন্তু তার যেটা আমরা করি তার পঞ্চাশ person ও পায় না চল্লিশ থেকে পঁয়ত্রিশ person এই রকম আমরা পাচ্ছি ওই জন্য রেখে দিলাম পরে যদি দাম বাড়ে তখন বিক্রি করবো এক দোম ঠিক বলেছে এখন এই খানে দেখুন এই খানে তো যদি আলুর দাম ও বাড়ে তো খুব জোর হলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাড়বে হ্যাঁ কিন্তু আমাদের মানে বোম্বে এর কথা বলছি আমি বিয়ের পরে তো বোম্বে shift হতে হয়েছে না হলে আমি আগে job এর জন্য পুনে তে ছিলাম তার আগে আমি কলকাতায় ছিলাম তো যেহেতু আমরা কাজ করছি তো সেই জন্য আমাদের অন্য অন্য জায়গায় তে যেতেই হবে না গেলে তো আর আমাদের খাওয়া তা হবে না মনে হয় কাজ তো করতেই হবে ধরুন তো ওটাই হলো যে যেহেতু আমরা কাজ তা করছি অন্য অন্য জায়গায় গিয়ে সেই জন্য বুঝতে পারছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল তা কত সস্তায় আপনি পুষ্টি কর জিনিস পান কিন্তু ওটাই কিন্তু ওটাই বোম্বে তে এক কেজি আলু পঁয়তাল্লিশ টাকা কখন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলো সব থেকে কম দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গুলো সব থেকে কম দাম ওর থেকে কম দামে আপনি আলু জীবনেও পাবেনা হুম হুম যেটা এইখানে আপনি দশ টাকা এখন তো আট টাকা যারা চাষ করে বিক্রি করছে তারা প্রায় আপনার তিন টাকা ও চার টাকা কিলো হিসেবে কি অবস্থা ভাবন তাহলে এত কষ্ট করার মানে তো কি হয়

ওনারা যতটা পরিশম করেন তার fifty percent ও ওনারা পেয়ে থাকেন না হম একদম ঠিক কিন্তু তোর ওটা কি করে জমিয়ে রাখবে যে ওরা এতদিন ওরা আপনার একটা আমি সঠিক জানি না but একটা এরকম পুরো যেমন freeze এ freeze এ যে রকম খাবার রাখা হয়না

ওই রকমই একটা room এ কোনো গ্যাস দিয়ে রাখা হয় নাকি ছয় বা সাত মাসের জন্য

এবার কি মাটি লাগে মাটির মধ্যে ওষুধ কি দিতে হয় কি না ওগুলো সব ওরা জানে

ওরা যেটা জানবেন সেটাই হবে

না না না কোনো দিনই আমি অ পারবো না আমি ওই ঘরের মাঠেতেই যা করার করতে পারি ওর থেকে বেশি আমার কিছু করেত পারবো না

আর আপনার ফল টল কি রকম ফলেও তো খুব ভালো চাষ হয় নাওয়েস্ট বেঙ্গল এ তো ফলে আমের জামের কাঁঠাল এইগুলো খুব ভালো চাষ হয়

এগুলো মানে কি ঘরে ঘরে আহ গাছ লাগানো আছে

না আমরা আসলে quarter এ থাকি তো আমাদের quarter এ অতো জায়গা নেই আম বা জাম এইসব এ লাগানোর জন্য আমার বাড়িতে আছে আম কাঁঠাল কলা কুল হ্যাঁ কলা ঠিক বলেছেন এইসব জিনিস গুলো এইখানে ওয়েস্ট বেঙ্গল এ ঘরে ঘরে লোকের ঘরে ঘরে ইয়ে আছে গাছ আছে তো লোকের অতো

ওরা ঘর থেকেই নিয়ে খেয়ে নেই আমার শশুর বাড়িতেই আছে আমার শশুর বাড়িতে আমের গাছ আছে তারপর নারকোলের গাছ আছে

হম আমার শশুর বাড়িতে আছে আমার নিজের বাড়িতে নেই তো আমারও খুব ইচ্ছা লাগে যে হ্যাঁ গাছ থেকে আমি পেরে খাবো কিন্তু খাইয়ো কিন্তু তারপরে আবার market এ যে আম গুলো পাওয়া যাই ওগুলো ওগুলোতে দেখবেন যে অনেক ওঃ গুলো এমন ও হয় যে আঃ time এর আগে চলে আসে

তো ওগুলো নিশ্চই ওষুধ টুসুদ দিয়ে পাকিয়ে দেয় তারা তারি

তারাতারি বিক্রি হয়ে যাই আর যাতে দাম তা পাওয়া যাই ঐজন্যই করে এটা

আপনি আমের season এও আপনি যেহেতু পশ্চিম বাংলাতেই দেখে থাকবেন যে আমের season এ এখানে কে ওই আহ আম জাম কাঁঠাল এগুলো খুব একটা দাম থাকে না এইখানে আমি তো হিমসাগর আম last কুড়ি টাকা না তিরিশ টাকা কিলো খেয়ে ছিলাম আপনি মুম্বাই তে আড়াই হাজার টাকা ডর্জন মানে তোমার আড়াই হাজার টাকা ডর্জন যেটাকে বলে aafanso mango ওটা হলো বাংলাতে হিমসাগর আম তো ঐটা আপনার কমসেকম কত আড়াই হাজার টাকা ডর্জন মানে এক ডর্জনে বারোটা আম থাকে তাই তো তো বারোটা আম একটা pack মানে পেটির মধ্যে ওরা pack করে দেয় ওটার দাম হলো আড়াই হাজার কখনো কখনো বারোসো তেরোশো তেরোশো তেরোশো টাকার দাম গুলো ছোট ছোট আড়াই হাজার টাকার আম গুলো একটু বোরো size এর কত আপনার ওই বারোটা আমের দাম দেড়শো টাকা হবে হ্যাঁ ওটাই আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওটাই যদি আমি ওয়েস্ট বেঙ্গল এ কিনি তাহলে ওটা আমাদের কমসেকম পড়বে আপনার আহ ওই কুড়ি টাকা করে কিলো ধরলে তিন কিলো ধরুন আপনি ষাট সত্তর টাকার মধ্যে হয়ে যাবে

তাহলে কি ভাবে মানুষকে লোটে ওটাই হলো main জিনিস হ্যাঁ যেহেতু আপনি এগুলো দেখেছেন তাহলে আপনি নেবেননা তাতারা নেয় ওখানে মহারাষ্ট্র তে আমের তো একটাই season থাকে ওখানে তো আর বারোমাস আম পাওয়া যাবে না সবাই ভাবে যখন season আছে তাহলে কেন খাবো না আমার আমার নিজের আম খুব প্রিয় ফল আম আঙ্গুর তারপরে তো আহ আনারস এগুলো তো এগুলো আমার প্রায় ফল তো এগুলোতো আমার খেতেও খুব ভালো লাগে এবার যদি ওখানে আনে আগের বছর আমি আম খাইনি

কিন্তু আগের বছর আসাও হয়নি তো তো এই বছর তো আপাতত আমি আছি দু তিন মাস তা করতে করতে আমার মনে হচ্ছে april মাস অব্দি তো আম চলেই আসবে আহ march উম march এর মধ্যে চলে আসে বাজার এ আপনি আম ওই যে আপনি বললেন যে কিছু দিয়ে পাকানোকে injection ঠিনজেক্শন করে গেছে তারপর এখানে আপনার অনেক জায়গা আছে যেমন আমার মামার বাড়ি বাঁকুড়ার সাইডে আনারসের যে চাষ করা হয়

আপনি যে আনারসটা তো ওইখানে দেখবেন একশো টাকা কি দেড়শো টাকা কিলো খানে আনারসটা পুরো বানিয়ে দেবে সেটা আপনার থেকে সত্তর টাকা নেয় যদি বানিয়ে দেয় ঠিক বলেছেন আর মুম্বাই তে আনারসকে এক একটা পিস্ করবে গোল গোল ওই পিস এক একটা পিসের দশ টাকা করে দাম আগে তো দশ টাকা ছিল এখন পনেরো টাকা হয়ে গেছে এক একটা পিস্ এর মানে একটা গোল গোল পিস্ করবে ওটা পনেরো টাকা পিস্ তাহলে এতো দাম দিয়ে মানুষের মনে হবে যে না ঠিক আছে আমি খাবো না নিজের শকটাই মনে হয় নাই করলে কি হবে হ্যাঁ কিন্তু ওখানে আরো অনেক ফল আছে যেগুলো সবটাই পাওয়া যাই যে রকম আপেল আহ তারপরে কলা এগুলো একটু সস্তা পাওয়া যাই আর ভালো পাওয়া যাই ফল গুলো বেশ দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আর উম দেখায়ও মনে হয় খুব তাজা তাজা ফল

হ্যাঁ আমাদের এইখানে এতো এইসব এগুলোই চাষ করা হয় না আপনার আপনার একটা ফল আছে দাঁড়ান আমার নাম টা মনে আসছে না চাষ করেছিল আর প্রচুর হয়ে ছিল তাহলে আপনি দুর্গাপুর এর নাম শুনেছেন ঐখানেই করেছিল

ও স্ট্রবেরি হ্যাঁ মানে উনি প্রথম দুর্গাপুর এর মধ্যে প্রথম চাষ করেছেন যা ভালো হয়েছিল আগের যা আগের বছরের কথা হ্যাঁ দুর্গাপুর এর জায়গাটাও খুবই ভালো শান্ত সিস্ট পরিবেশ খুব ভালো লাগে আমার দুর্গাপুর এ অনেকজন থাকে relatives তো আমার দুর্গাপুর এ যাওয়া আসা হয় তো আপনি কি দুর্গাপুর এ থাকেন? হম আমি দুর্গাপুর এই থাকি

আপনি আপেল ওখানে বলে golden apple একটা হলুদ আপেল পাওয়া যাই সেটাকে বলে golden apple ওই খানে golden apple চাষ খুব ভাবে করা হয় green apple আর golden apple সবুজ color এর একটা apple আছে আর একটা হলুদ আছে যেটাকে বলে golden apple আরকেশর কেশর এর চাষ অনেক বেশি হয় কাশ্মীরে

যেরকম কাশ্মীর এ আপেল আপনি যদি চান এ নিতে পারবেন তারপরে সিক্কিম এ কমলালেবুর চাষ হয়

খুব ভালো ভাবে চাষটা হয় বলে ওদের ঐখানে দামটা একটু কম strawberry এর দামটা কম তারপর kiwi ইর দাম কম তারপরে dragon fruit যেটা আছে না dragon fruit ওয়েস্ট বেঙ্গল এ কত টাকা দেড়শো টাকা হয়তো একটা dragon fruit পাওয়া যাই আর ওই খানে আপনি দেড়শো টাকায় চারটে dragon fruit পাবেন আচ্ছা যেহেতু ওখানে চাষ করা হয় হ্যাঁ যেহুতু এখানে চাষ করে যেখানে যে জিনিসটা চাষ হয় সেখানেই ই জিনিসটা আর কি সস্তা কম দামে পাওয়া যায় আপনার কোন ফল টা ভালো লাগে খেতে? আমার ভালো লাগে আনারস

আম আচ্ছা আমার ইয়ে লেবুটাও খুব বাতাবি লেবু আছে না বাতাবি লেবিটাও আমার দারুন লাগে খেতে বাতাবি লেবি আপনি যদি বলছেন যে আপনার দুর্গাপুর এ অনেক আত্বিয়স্বজন আছে দেখবেন এখানে অনেকেরই বাড়িতে পাওয়া যায় আমাদের এখানে কিনে খাওয়ার থেকে দেখবে বাড়িতেও অনেকেরই গাছ থাকে

বাতাবি লেবু এখানে প্রচুর সস্তা তো আপনি কুড়ি টাকা পনেরো টাকা পিস্ পেয়ে যাবেন বাতাবিলেবু ছাড়িয়ে তারপরে একটু চিনি নূন এগুলো mixed করে fridge এ কিছুক্ষণ রেখে তারপরে খেলে খুব ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও ভালো বাতাবিলেবু জামরুল এসব ফল গুলো কি শরীরের পক্ষেও খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ এই বিষয়ে খুব ভালো করে আমরা কথা বললাম এই বছরে কি কি ফল তারপর কি কি vegetables সব এসেছে সবজি তো ভালো লাগলো বেশ আপনি যেখানে থাকেন সেখানে ফল সবজির দাম আর আমাদের পশ্চিম বাংলার মধ্যে অনেক তফাৎ হ্যাঁ সত্যি তাই আবার নিশ্চয় কথা বলবো আমি আপনার সাথে আবার নিশ্চয় কথা হবে ধন্যবাদ রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।